সবুজ ঘাস দেখা যাচ্ছে এবং নদীর ঐ পাশেও অনেক দূরে সবুজ জঙ্গল দেখা যাচ্ছে ।

এটা একটা স্টেডিয়াম। খেলার স্টেডিয়াম স্টেডিয়াম এর মধ্যে কারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রাস্তার ওইপাশে একটা বাড়ি দেখা যাচ্ছে আর বাড়ির সামনে একটা গেট দেখা যাচ্ছে ।

বাড়ির নিচের তলায় এইচ.ডি.এফ.সি ব্যাঙ্ক এর ব্রাঞ্চ রয়েছে ।

একটা তিনতলা বাড়ি দেখা যাচ্ছে পাকা বাড়ি বাড়িটার ওপরে --

এখানে একটা মেলায় বিভিন্ন রকমের ষ্টল দেওয়া আছে একটা স্টলে দেখা যাচ্ছে ।

আর মেলাটার পাশে দু একটা লাইট পোস্ট ও দেখা যাচ্ছে কয়েকটা গাছপালাও দেখা যাচ্ছে। .

আর এই শপিং মলের পাশে--

ওই শপিং মলের সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে।

দোতলা একটা বড় বাড়ি দেখা যাচ্ছে।

তাছাড়া মন্দিরের ঐপাশে কয়েকটা ঘর দেখা যাচ্ছে।

অনেক ঘাস ও হয়েছে সবুজ ঘাস।

রাস্তার ওপরে কয়েকটা বাইক রাখা আছে স্কুটি ও রাখা আছে। .